শাপুরজি পালনজি রিয়াল এস্টেট খুবই নামকরা কোম্পানি ।

সব রকম রাস্তাঘাটে চালানো সুবিধে হয়।

কোথাও কোথাও তো আসল দেহবশেষ রাখা হয় প্রশিক্ষণের জন্য।

ছুটির দিনে মানুষ এখানে পরিদর্শন করতে আসে।

রং বেরঙের বেলুন দিয়ে সাজানো অনুষ্ঠানও খুব সুন্দর দেখতে লাগে।

যেখানে মাল বোঝাই করা রয়েছে। যার খুবই স্যাঁত স্যাঁতে একটা জায়গা।

এবং ছোট বড় ছেলেমেয়েরা সবাই মিলে এই অনুষ্ঠানে যোগদান করেছেন।

এই বস্তি তে টালি ও টিন দিয়ে অনেক ঘর করা আছে।